লিব্রিঅফিস Impress এর পরিচিতি সংক্রান্ত এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব লিব্রিঅফিস Impress এর পরিচিতি
Impress এর বিভিন্ন টুলবার
কিভাবে একটি নতুন প্রেসেন্টেশন খোলা যায়
কিভাবে এমএস পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশন হিসাবে সেভ করা যায়
Impress এ কিভাবে একটি এমএস পাওয়ারপয়েন্ট প্রেসেন্টেশন খোলা যায় এবং পিডিএফ ডকুমেন্ট এ পরিবর্তন করা যায়
লিব্রিঅফিস ইমপ্রেস হল লিব্রিঅফিস সংকলনের প্রেসেন্টেশন পরিচালক
সুন্দর প্রেসেন্টেশন তৈরী করতে এটি ব্যবহার করা হয়
এটি মাইক্রোসফট অফিস PowerPoint এর সমতুল্য
এটি বিনামূল্য ও ওপেন সোর্স সফ্টওয়্যার
তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায়
লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসাবে হয় মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ এমএস উইন্ডোজ এক্সপি বা এমএস উইন্ডোজ 7 ব্যবহার করবেন অথবা আপনি গনুহ লিনাক্স ব্যবহার করতে পারেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
যদি আপনার লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে তাহলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে ইমপ্রেস ইনস্টল করতে পারেন
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের সম্পর্কে আরও তথ্যের জন্য উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইট এর নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন
বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলন এর প্রথম টিউটোরিয়াল এ আছে
মনে রাখবেনImpress ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন
যদি আপনার আগেই লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা থাকে তাহলে সেটি খুঁজে পেতে কম্পিউটার এর পর্দার উপরের বাঁদিকের অংশের অ্যাপ্লিকেশনস বিকল্পটি ক্লিক করুন এবং তারপর প্রথমে অফিস ও তারপর লিব্রিঅফিস বিকল্পটির উপর ক্লিক করুন
একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে যাতে লিব্রিঅফিস এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে
লিব্রিঅফিস ইমপ্রেস ব্যবহারের জন্য নতুন ডায়লগ বক্স এর প্রেজেন্টেশন বিকল্পটির উপর ক্লিক করুন
ক্রিয়েট ক্লিক করুন
এটি প্রধান ইমপ্রেস উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলবে
এখন এই ইমপ্রেস উইন্ডোর বিভিন্ন অংশের সম্পর্কে জানা যাক
ইমপ্রেস উইন্ডোর বিভিন্ন টুল বার আছে যেমন টাইটেল বার মেনু বার স্ট্যান্ডার্ড টুলবার ফরম্যাটিং বার এবং স্ট্যাটাস বার
এই টুলবার গুলি নিয়ে আমরা টিউটোরিয়াল এ আলোচনা করবো
এখন আমরা আমাদের প্রথম প্রেসেন্টেশন তৈরী করতে প্রস্তুত
ফাইলটি বন্ধ করুন
অ্যাপ্লিকেশনস এ যান gtOffice ক্লিক করুন gt লিব্রিঅফিস Impress এ ক্লিক করুন
ফ্রম template এ ক্লিক করুন
রিকমেন্ডেশন ওএফ a স্ট্রাটেজি নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন
সিলেক্ট a স্লাইড ডিজাইন ড্রপ ডাউন এ প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ডস এবং তারপর ব্লু বর্ডের নির্বাচন করুন
সিলেক্ট আন আউটপুট মিডিয়াম ফিল্ড এ অরিজিনাল নির্বচন করুন
নেক্সট বাটনে ক্লিক করুন
এই ধাপে স্লাইড ট্রানজিশনসহ তৈরী হয়
কোনো বিকল্পের পরিবর্তন করবেন না
নেক্সট ক্লিক করুন
ভাট আইএস ইউর নামে ক্ষেত্রে আপনি আপনার বা আপনার সংস্থার নাম লিখতে পারেন
আমি এখানে আ1 সার্ভিসেস লিখছি
ভাট আইএস থে সাবজেক্ট ওএফ ইউর প্রেজেন্টেশন ক্ষেত্রে বেনিফিটস ওএফ ওপেন সোর্স লিখুন
Next বাটনে ক্লিক করুন
এখানে প্রেসেন্টেশন সম্পর্কে বর্ণনা দেখা যাচ্ছে
সাধারনভাবে সব বিকল্প গুলি নির্বাচিত থাকে
কিছু পরিবর্তন করবেন না
এগুলি হল প্রেসেন্টেশনের নমুনা শিরোনাম
ক্রিয়েট বাটনে ক্লিক করুন
আপনি লিব্রিঅফিস Impress এ আপনার প্রথম প্রেসেন্টেশন তৈরী করে ফেলেছেন
এখন আমরা দেখব কিভাবে একটি প্রেসেন্টেশন সেভ বা সংরক্ষণ করা যায়
ফাইল এ গিয়ে তারপর save এ ক্লিক করুন
সেভ ডায়লগ বক্স খুলে গেছে
এই ফাইলটির নাম হিসাবে স্যাম্পল Impressলিখুন এবং সেভ বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন ইমপ্রেস ওপেন ডকুমেন্ট ফরম্যাট odp এক্সটেনশন নিয়ে সেভ হয়
এখন ফাইলটি বন্ধ করুন
প্রেসেন্টেশন বন্ধ করতে ফাইল ও তারপর ক্লোজ ক্লিক করুন
এখন শেখা যাক কিভাবে একটি লিব্রিঅফিস ইমপ্রেস প্রেসেন্টেশন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হিসাবে সেভ করা যায়
স্যাম্পল ইমপ্রেস প্রেসেন্টেশন টি আবার খুলতে ফাইল এবং ওপেন এ ক্লিক করুন এবং তারপর স্যাম্পল ইমপ্রেস নির্বাচন করুন
সাধারনভাবে লিব্রিঅফিস ইমপ্রেস ডকুমেন্ট গুলিকে ওপেন ডকুমেন্ট ফরম্যাট হিসাবে সেভ করে
মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট হিসাবে প্রেসেন্টেশন টি সেভ করতে ফাইল এবং তারপর সেভ এএস ক্লিক করুন
ফাইল টাইপ হিসাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বেছে নিন
যেখানে আপনি ফাইলটি সেভ করেত চান সেই অবস্থান বেছে নিন
সেভ বাটনে ক্লিক করুন
কীপ কারেন্ট ফরম্যাট বাটনে ক্লিক করুন
ফাইলটি এখন পিপিটি হিসাবে সেভ হয়ে গেছে
ফাইল ও তারপর ক্লোজ এ ক্লিক করে ফাইলটি বন্ধ করুন
এরপর আমরা শিখব কিভাবে লিব্রিঅফিস ইমপ্রেস এ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুলতে হয়
ফাইল তারপর ওপেন ক্লিক করুন
যে পিপিটি ফাইল টি খুলতে চান সেটি খুঁজে নিন
ফাইলটি নির্বাচন করুন সেটিতে ক্লিক করুন
পরিশেষে আমরা শিখব কিভাবে একটি লিব্রিঅফিস ইমপ্রেস প্রেসেন্টেশন কে পিডিএফ ফাইলে পরিবর্তন করা যায়
ফাইল gtExport এএস পিডিএফ এ ক্লিক করুন
আইপিডিএফ অপশনস ডায়লগ বক্সে সব বিকল্পগুলি অপরিবর্তিত রাখুন এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করুন
ফাইল নামে ক্ষেত্রে স্যাম্পল ইমপ্রেস লিখুন
ইসাভে আইএন ফোল্ডের ক্ষেত্রে যেখানে আপনি ফাইলটি সেভ করতে চান সেই অবস্থান লিখুন এবং সেভ ক্লিক করুন
ডকুমেন্ট টি এখন ডেস্কটপ এর উপর পিডিএফ ফাইল হিসাবে সেভ হয়ে গেছে
এখানে লিব্রিঅফিস ইমপ্রেস এর এই টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি লিব্রিঅফিস ইমপ্রেস এর পরিচিতি
Impress এর বিভিন্ন টুলবার Impress এ কিভাবে কতুন প্রেসেন্টেশন তৈরী করতে হয় কিভাবে মাইক্রো সফ্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সেভ করতে হয়
কিভাবে এমএস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন খুলতে হয় এবং কিভাবে পিডিএফ ডকুমেন্ট এ পরিবর্তন করতে হয়
অনুশীলনী টি চেষ্টা করুন
একটি নতুন ডকুমেন্ট খুলে প্রথম স্লাইড এ কিছু লিখুন
এমএস পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট হিসাবে সেভ করুন এবার বন্ধ করুন
আমাদের দেখা ফাইলটিকে আবার খুলুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ